এটা একটা গাড়ির প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান।

বেশ কিছু ব্যাগ ঝোলানো দেখতে পাচ্ছি।

কিছু খেলনা ট্রাক ঝোলানো দেখতে পারছি।

বেশ কিছু লোককে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে বেশ কিছু বাইকও রাখা দেখা আছে দেখা যাচ্ছে।

পিছনে সাদা রঙের দাওয়াল রয়েছে।

আমরা এখানে কিছু ভিন্ন ভিন্ন কালারের ম্যাট্রিস রোল করে রাখা দেখতে পারছি।

আ একটা নীলকন্ঠর লেখা বোর্ড রয়েছে তার নীচে পর্দা দিয়ে ঢাকা দরজা রয়েছে।

কিছু ছোটো এবং বড়ো গাছ দেখতে পাচ্ছি।

কিছু ক্ষেতখোলা এবং গাছপালা রয়েছে।

নীচে সবুজ ঘাস দেখা যাচ্ছে।

জায়গাটিতে আমরা বেশ কিছু দোকান দেখতে পাচ্ছি দোকানগুলিতে বেশকিছু কাপড় ঝোলানো।

এটা একটা বাজারের দৃশ্য মনে হচ্ছে এখানে আমরা একটি দোকান দেখতে পারছি যেখানে বেশ কিছু মশলাপাতি ঝোলানো।

একটি কালো প্লাস্টিক -এর ওপর অনেকগুলি লোহার দা রাখা দেখতে পারছি।

বাবা লোকনাথের একটি ছোট্ট মূর্তিও দেখা যাচ্ছে।

বেশ কিছু প্লাস্টিকও এখানে পড়ে থাকতে দেখা যাচ্ছে।

এখানে কংক্রিটের বানানো সিঁড়ি দেখা যাচ্ছে।

পাহাড়ের মধ্যে কিছু মেঘ দেখা যাচ্ছে।

একটি ফ্যান ঝোলানো দেখা যাচ্ছে একটি এল_ই_ডি বাল্ব -ও দেখা যাচ্ছে।

এখানে আমরা এম_বি স্টিল ইন্ডাস্ট্রিজ বীরপাড়া আলিপুরদুয়ার লেখা একটি বোর্ড দেখতে পারছি।

একটি কংক্রিটের বানানো পদ্ম ফুল দেখা যাচ্ছে মন্দিরের ভেতর।